মানে কি যে করবো গায়ে জল ঢাললে এদিকে ঠান্ডা লেগে যাবে। দু'দিকেই অসুবিধা। একদিকে পেট একদিকে গলা এই দুটো নিয়েই খুব ভুগছি। দেখি এবার আস্তে আস্তে তো মানে ডাক্তারবাবু অনেকটাই ঠিক করে দিয়েছেন। দেখা যাক ওনারা under এই থাকছি। আচ্ছা ঠিক আছে। চল তালে রাখি এবার ?

আচ্ছা। হ্যাঁ আর মাঝে মাঝে phone করিস। phone করলেও ভালোলাগে মাঝে মাঝে। আর

করবো হুম হুম অবশ্যই। ঠিক আছে মাঝে মাঝে phone টা অবশ্যই। চল রাখি।

বল রাজু।

বেশ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালোই আছি, তো আজ তোর শরীরটা খারাপ খারাপ লাগছে শুনলাম? হ্যাঁ শরীর তো খুব জ্বর হয়েছিল বুঝলি? তার জন্য শরীরটা খালি খারাপ থাকতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এখন কেমন আছিস?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 হ্যাঁ চলে যাচ্ছে, তো বল পড়াশোনা কেমন করছিস? পড়াশোনা বেশ করছি পড়িবার মতন পড়ছি আর কাজ করিবার মতন কাজ করছি। কি করবো বল? আহ আর কি আর বলবো এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো এদিকে শীতটা কেমন পড়ছে রে? হ্যাঁ শীতটা তো বেশ পড়েছে ধরলে বিশাল বিশাল ঠান্ডা কিন্তু, এইবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি আর বলবো, শীত প্রচুর পরছে। হ্যাঁ দুদিন আগে তো বিশাল রোদ গরম হচ্ছিল আবার শীত পরেছে গুছিয়ে।

না না এখনো খা~ খাওয়া দাওয়া করিনি, এই তো এলাম college থেকে এলাম বাড়ি। চান করিনি, চান করবো তাও ভাবছি এখন চান করবো না, চান করবো না রে। তাই তো তুই চান করলি? তবে এই ঘুরছিলাম সকালবেলা, আমি একটু বাইরে থেকে আছি। তোকে মনে পড়ল, তার লেগে phone করলাম। হুম তো কোথায় এসেছিস? বাজার না কোথাও বেড়াতে গেছিস? না না সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, এবার কি করবো? তো তোকে মনে পড়লো phone করলাম বুঝলি। ও তা তুই office যাসনি আজকে? হ্যাঁ office তো গিয়েছিলাম, নিয়ে গিয়ে ছুটি হয়ে গেল কাজ নাই, নিয়ে আমি পালিয়ে গেলাম। ও আজকে ছুটি হয়ে গেল? কাজ নেই? হ্যাঁ কি করবো? তা তুই কি খেলাধুলা করছিস নাকি? হ্যাঁ খেলাধুলা তো চলছেই ফুটবল চলছে, ব্যাটবল চলছে, ফুটবল ধরলে ওই সকাল থেকে খেলি এখানে, ব্যাটবল বিকাল থেকে খেলি এখানে। হম তো কেমন খেল খেলতে পারিস তো? কি সবচেয়ে ভালো খেলা খেলতে খেলতে ভালো লাগে? ভালো লাগে তো ফুটবলটা খেলতে বেশ ভালোই লাগে। ফুটবলটা খেলতে খুব ভালো লাগছে? ছোট থেকে ফুটবল এর

উহ

খাওয়া দাওয়া মানে দুপুরে করেছি আবার করতে হবে সেই কখন হয়েছে। বুঝলি? শুনলাম তোর জ্বর হয়েছিল? হ্যাঁ আর বলিস না, জ্বর হয়েছিল মানে, একদম কঠিন জ্বর। সেই আবহাওয়া পরিবর্তন হয়েছে কি বলবো জ্বর হয়েছে। আহ আবহাওয়ার জন্য জ্বর হয়ে গেছে তোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব আবহাওয়া খারাপ তো খুব খারাপ তো দার্জিলিংয়ে এমন কিছু বেড়াতে যাবো দার্জিলিংয়ের আবহাওয়াটা কেমন রে? ও ওরে বাবা দার্জিলিং এর কথা বলিস না। দার্জিলিংয়েতে TV তে তো দেখলাম খবরে দিয়েছে দার্জিলিংয়েতে বাপরে বরফ পড়ছে. ওইখানে প্রচন্ড ঠান্ডা কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, দার্জিলিং এ তো বিশাল বরফ, এখন যা ঠান্ডা যা শরীর খারাপ হয়েছে, বিশালে ব্যাপার। হ্যাঁ, ওটাই, তুই এখন দার্জিলিং যাবি ভাবছিস নাকি? হ্যাঁ?

হ্যাঁ দার্জিলিং যাব মনে করেছি তো দেখছি তো হবে ঠান্ডা তো লেগে যাবে, যেতেই পারবো না।

হ্যাঁ, হ্যাঁ, বিশাল ব্যাপার। এখন তো আর তো শুনলাম এটা তো চাষবাস ভালোই করছিস তো? হ্যাঁ, চাষবাস করছি। কোপি লাগিয়েছি তোর। কপি বেরিয়েছে, কপিটা কেমন হয়েছে শীতে? হ্যাঁ কপিটা বেশ ধরেছে। ধরলে এখন তো বাজারের কপির যা দাম! কুড়ি পঁচিশ টাকা করে piece per piece হ্যাঁ তবু কত কত কাঠা জমিতে এত কপি চাষ করেছিস বল? এই পনেরো কাঠার মতন লাগিয়েছ কপি। পনেরো কাঠা জমিতে লাগিয়েছিস, তা এতে ফলন কেমন হয়েছে? হ্যাঁ বেশ ভালো হয়েছে, side এ সায়ে আছে, বিট গাজর আছে, তারপর মুলো আছে, ধনে আছে, আবার এক পাটি রসুন লাগিয়েছি, পিঁয়াজ লাগিয়েছি সব রকমই আছে। ও তো সবচেয়ে ফলনটা কোন!

হ্যাঁ? ফলনটা সবচেয়ে কোনটা ভালো হয়েছে? কপিতে না মূলোতে? হ্যাঁ না না কপিতে, কপিটা তো অনেক লাগেনি কপিটা তো ধরলে উম দশ হাজার দশ হাজার piece আছে ধরলে কপিটা। দশ হাজার piece কপি লাগিয়েছিস? হ্যাঁ দশ হাজার peace কপি লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ ভালোই করেছিস, কপিতে যে ইয়ে হয়েছে কপিতে আর আবহাওয়াতে কি যেনো শুনছি কপি মারা যাচ্ছে হচ্ছে না সব জমিতে। হ্যাঁ আবহাওয়া সেদিনকে সেদিনকে ধরলে আমি কপিটাকে বাঁচালাম মানে জল দিলাম বঙে। তো দেখছি তো তারপর দেখি নিচেটা খুব সীদ করে দিয়েছে তো বুঝলি তো অন্যের জমিতে যত জল আছে কি এখনো জল মরিনি নিয়ে জলে তো জানিস তো সব শিকড় ফেকর সব বসে একদম কপির গাছটা বসে গেল হ্যাঁ হ্যাঁ খুবই কষ্টের weather এর শীত যা পড়েছে খুবই ঠাণ্ডা লাগছে, এ করছে চারিদিকে খুব মুশকিল। তো কপি গুলো কিরকম দেওয়া হয়েছে? তু কপি এখন হাটে নিয়ে যাচ্ছিস নাকি? না ওঠেনি? হ্যাঁ এই দুহাত দালাম ভাত নিয়ে গেছিল, বেশি নয় ওই একশো দুশো piece করে উঠছে ভাই নিয়ে গেছি। মানে একশো দুশো piece করে কপি উঠছে তা আবহাওয়া লেগে এরকম কপি টাটকা থাকবে তো? হ্যাঁ টাটকা থাকছে। আর কিছু কিছু গাছ মারা মারা যাচ্ছে না সেই কুয়াশার জন্য? হ্যাঁ কি কি কোন গাছটা বলতো যেন সেই যেমন বিছুন, ধানের বিছুন জিনিস তো? এখন সব

মারা যাচ্ছে? হ্যাঁ ওটা ওটা সব হ্যাঁ কুয়াশার জন্য।

হ্যাঁ আমরা লাগিয়েছিলাম বুঝলি, লাগাতে লাগাতে দেখছি এত কুয়াশা হয়েছে। কুয়াশার মধ্যে দেখছিস তো পিছন গুলো লাল লাল হয়ে গেছে নিজের দোকানে গেলাম দোকান থেকে নিয়ে সার ইউরিয়া নিয়ে এলাম, ইউরিয়া দিয়ে এলাম এখন তো এসে বেশ ভালোই আছে। ও তো ভালো আছি তোর বাবারা সব ভালো আছে তো? কি বলছিস? বলছি তোর বাবারা ভালো আছো তো? হ্যাঁ বাবারা বেশ ভালো মানে ভালো না বুঝলিশ সেই ঠান্ডা থেকে বলছি সেই ঠান্ডাতে জোরে কাঁপছে এখন উঠতে পারে না, ডাক্তার দেখায় যাবো বুঝলি? আরে, তোর বাবারও জ্বর হয়েছে নাকি? না না না আর বলতে তোকে কি বলছি আবহাওয়া এত পরিবর্তন হয়েছে জ্বর প্রত্যেক মানুষকে আমার বাবা বলে নয় এখানকার যে কটা আছে প্রত্যেক মানুষকে জ্বর হয়েছে বুঝলি? না আমি একটু বয়স্ক লোকদেরই বেশি হচ্ছে এইটা না? হ্যাঁ বয়স্ক লোক দিকে বেশি হয়েছে যদিও আবহাওয়া খারাপ। হ্যাঁ বয়স্ক আর যে বাচ্চা বাচ্চাগুলোকে হয়েছে। হ্যাঁ, বাচ্চা বাচ্চাগুলো এই হয়ে গেছে খুবই, বাচ্চাগুলোকে বেশি লাগবে না? হ্যাঁ।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

এই ম্যালেরিয়া রোগ একটা জ্বালা ডাক্তারখানা নিয়ে গেলাম, ডাক্তারখানা বললো এখানে report করতে হবে, এ রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত ভক্ত পরীক্ষা করলাম। করলাম দেখছি জ্বর হয়েছে, জ্বরে বা ওষুধ টষুধ রেখে দিলে ওষুধ নিলাম ডাক্তারখানায়, তারপরে লোক লক্ষ্য করে নিয়ে চলে এলাম বাবাকে। এখন শুধু একটু ওষুধটা খাইয়ে দিচ্ছি। রিস্কাতে না সুস্থ আছে, অতটা নয়। বুঝলি? তা আমারও ওই অবস্থা হয়েছিল বুঝলি? আমি তো ওষুধ, ওষুধ খেলাম ধরলে এক মাসের মতো ওষুধ খেলাম আমি। আমারও জ্বর হয়েছিল। ও তুই একটা কাজ করতে পারিস তো তো কাল মেঘাকে বলে একটা পাতা পাওয়া যায়, তুই রসটা খেতে পারবি? কোন গাছের?

ও সেই ওটা বাঁশুকের পাতা তো?

হ্যাঁ ওটা চেয়ছি তো, না, ওটা আর বলিস না যেদিন আমি প্রথম খেয় না সেদিন তো আমি বমি করে দিয়ছিলাম একবারে। খেতে পারিস নাকি? হ্যাঁ খেতেই পারিনি মনে এতো তিতো মানে প্রথম প্রথম খেলে যা হয়। তাই তো তা একটু খেয়ে খাওয়া মানে এখন খেতে পাচ্ছিস না সেই বমি হয়ে যাচ্ছে? না না এখন অভ্যাস হয়ে গেছে তো এখন তাও পাচ্ছি মানে ওতো পেয়ে না, পারি না মানে অল্প অল্প খেয়েছি। অল্প অল্প পাওয়া যাচ্ছে, তাইতো? হ্যাঁ অল্প অল্প। তাও খেয়ে নিবি, বুঝলি ওষুধের থেকে একটু বেশি উন্নত হবে বুঝলি, ওই যে একটু খেয়ে দিলে তো আর তোর অসুবিধাটা হবে না। হ্যাঁ এটা তো একবার এই পাতা থেকে পাটারি থেকে, এটা তো ওষুধের থেকে বেশি হ্যাঁ ওষুধের থেকে তো একটু বেশি একটু উপকার, তা শরীরটা তো ভালো থাকবে। আমাদের জ্বর জ্বালা খুব অভাব. এখনকার মানুষ খুবই এতে আছে গরমে, তো গরমটা কবে পড়বে রে? গরমটা এই আর এক মাস দুমাস পর পড়বে, এই তো পড়ে গিয়েছিল তো, মানে আবার তো ঠা ⁓ শীত পড়ে গেলো। গরমটা পড়ে গিয়েছিল আবার সেই শীত হল আ? হম আর দুদিন আগে তো আমরা ভাবলাম গরম পরে গেল, এত রোদের তাপ। তাই তো কি করবি বল খুবই এত মানে এত তাপ দিচ্ছে বিশাল ব্যাপার, এখন তো আবার মেঘলা মেঘলা করছে এই দিনটা আজকে। হ্যাঁ আজকের মেঘলা মেলা করছি, প্রতিদিনও তো আজ এখনও ডুব দিবো না ডুব দেবো না ভাবছি। ওই এত ঠান্ডা লাগছে, আমাদের আমি তো গা থেকে জামাই খোলা পারলাম না রে। গা থেকে এখনও জমা খোশাস নি? নারে এত ঠান্ডা আর হাওয়া দিছে বাইরে অতো, ও তো খুবই কষ্টকর তো এবারে আবহাওয়া তো সবচেয়ে পুরো আবহাওয়াটা তোকে ভাল্লাগে?

ওটাও আমাকে ভালো লাগে কেননা গরমে থাকলে তো আর গা টা করবে আর ঠান্ডা তে সহ্য করতে

আর ঠান্ডায় হচ্ছে চান টান করতে অসুবিধা হয়। হ্যাঁ,

হ্যাঁ তুই তো আবার শুনেছিস তুই তো আবার সকালে চান করিস। হ্যাঁ সকালে চান করতে হয় মানে office যেতে হয় তো? office এ স্নান টান করে যায়, প্রতিদিন করতে পারি না যেদিন আবহাওয়া ভালো থাকে সেদিন করলি। হম তো তোর office এ কিরকম কাজ চলছে এখন? চলছে কোনরকম চলছে office এ নিয়ে কি করছিস এখন?

এই তোর বাড়িতেই আছি কি করবো? ঠান্ডাতে বলিস না, শুয়ে আছি। শুইনা শুকি আবার জ্বর হয়েছে নাকি রে ?

তো একটু উঠ, তুই তো football টুটবল বিকালে খেলিস? তো খেলতে যাবি না আজকে? হ্যাঁ যাবো তো খানিক শুয়ে নিলাম তার জন্য। এবার তার বাড় হবো এবার আজ মনে করছি আজ ডুব দেবো না ভাব বুঝলি?

এই এই যা ঠান্ডা? হম তা পরীক্ষা দিতে গিয়ে যেটা শুনলাম তো কেমন পরীক্ষা দিলি? পরীক্ষা দিলে best হচ্ছে বাঁড়া সেই না দিয়াই ভালো পরীক্ষাটা।

এই দশ পনেরো মিনিটের মধ্যে পরীক্ষা দেওয়া হয়? তা কত number এর পরীক্ষা এটো ? এটা ধরলে internal পরীক্ষা তো? তার জন্য দশ number এর পরীক্ষা। দশ number এর পরীক্ষা internal? হ্যাঁ।

হ্যাঁ দিলাম লেখ লেখতে time দেয় নাই ওই আর্ধেক করে লেখাটা চিনে খাতা নিয়ে নিচ্ছে। ও মানে দিতে দিতে time শেষ, মানে তারপরে একটা কিছু পরীক্ষা থাকছে নাকি?

তাই তো অন্যকেও তো পরীক্ষা দেওয়া হবে না। একটা পরীক্ষার একটা system থাকে এই system এর মধ্যে হচ্ছে পরীক্ষাটা দিতে হয় বুঝলি? হ্যাঁ। মানে একটা পরীক্ষা শেষ হলো, তারপরে হলো না তো, দুই তালেই চলছে পরীক্ষা।

হ্যাঁ যাদের বাংলা আছে যারা ইংরেজি নাই তাদের ভালো, তাহলে আমরা দুটোই আছি, ইংরেজি ভাষায় বাংলাও আছে। এ তাহলে বাংলায় লিখবো না ইংরেজি লিখবো? ঐটাই ভাবছি। হ্যাঁ ভাই খুব কষ্ট হবে তখন। নইলে এতদিন ইতি করে মানুষ করে বড় করে যদি এই অবস্থা হয় তাহলে কি কিরকম লাগবে বলতো?

ঠিক আছে বেশ তাহলে phone করিস থালে।

good evening ma'am, আমি রিয়া। আপনাকে কিভাবে সহায়তা করতে পারি ? হ্যাঁ। বলছি আমি ওই দুটো train এর ticket কেটেছিলাম। তো ma'am আমাদের যে date টা ছিল আহ সেই date টাকে আমরা একটু change করতে চাই, মানে আমাদের একটু family issue কারণে আমরা সেইদিন travel করতে পারবো না।